শুরুতেই আমরা মুভির প্রধান চরিত্র ফ্রেডি কে দেখতে পাই

সে সব সময় এ নিজের মধ্যেই আবর্জিত হয়, ফ্রেডি ক্যাফে তে বসে একটা মেয়ের জন্যে অপেক্ষা করছে। ফ্রেডি একটা ম্যাট্রিমোনিয়াল সাইট এ নিজের প্রোফাইল ক্রিয়েট করেছিল সাইট থী একটি মেয়ে ফ্রেডির প্রোফাইল পছন্দ করে তাই ওরা দেখা করার সিদ্ধান্ত নেয় ওই মেয়েটির জন্যেই ফ্রেডি ফ্লাওয়ার বুকে নিয়ে অপেক্ষা করছে তবে এই রকম সিচুয়েশন ফ্রেডির জন্যে নতুন কিছু নয় গত পাচ ছ বছর ধরে ফ্রেডি এইভাবে মেয়েদের সাথে এরম করেই দেখা করছে কিন্তু তার স্বভাব এবং লাইফস্টাইল এর জন্যেই কোনো মেয়ে তাকে পছন্দ করে না কোনো না কোনো কারণে পাঁচ বছর ধরে ফ্রেডিডিএ রিজেক্ট হয়েই যাচ্ছে এত বছরের ওপিগটা থাকার পরেও ফ্রেডিডিএ প্রচুর নার্ভাস হয়েই যাচ্ছে যে মেয়েটার আসার আগে পর্যন্ত সে নিজে নিজে প্রাকটিস করতে থাকে যে কি ভাব মেয়েটার সাথে কথা বলবে ফ্রেডিডিএ সর্বোচ্চ চেষ্টা করতে ছিল যে যেন মেয়েটি তাকে অপচণ্ড না করে কিন্তু মেয়েটি যখুন তার সামনে আসে নার্ভাসনেস এর কারণে ফ্রেডিডি এর হাত থেকে পানির গ্লাস পরে যায় ফ্রেডিডি এ এত সাবধান থাকার পরেও ফার্স্ট ইমপ্রেশন, তাই বরবাদ হয়ে গেলো মেয়েটা ব্যাপারটাকে নরমালি নিয়ে এবং চেয়ারে বসে পরে সিচুয়েশন স্বাভাবিক করার জন্যে মেয়েটি ফ্রেডির সাথে কথা বলতে শুরু করে ফ্রেডিডিএ নার্ভাস হয়ে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে থাকে হটাৎ মেয়েটি খেয়াল করে যে ফ্রেডিডিএ তার বুকের দিকে তাকিয়ে আছে মেয়েটি সেই বেপার তা কে ইগনোর করে আবারো কথা বলতে শুরু করে দিয়ে কিন্তু কিচুক্ষন পর আবার খেয়াল করে ফ্রেড্ডির চোখ সেখানেই আটকে আছে এইবার মেয়েটা প্রচুর বিরক্ত হয়ে এই বেপার তার কারণে ফ্রেডিডিএ কে তার একদম পছন্দ হয়না মেয়েটা ফ্রেডিডিএর সাথে কথা না বাড়িয়ে একটু অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায় ফ্রেডিডিএ বেচারা বুঝতেও পারেনা কি তার অপরাধ আসলে ফ্রেডি এত তাই নির্বোধ ছিল এ সে এটাও বুজতেও পারছিলোনা যে কোন সিচুয়েশন কি করা উচিত করা উচিত না এই কারণেই মেয়েরা এতদিন ধরে এত চেষ্টার পরেও তার প্রতি ইমপ্রেস হচ্ছেন মেয়েটা চলে যাওয়ার পর ফ্রেড্ডি তার বাড়িতে ফিরে যায়, এই খানে আমরা ফ্রেডির একমাত্র বন্ধু হার্ডি কে দেখতে পাই, হার্ডি হচ্ছে একটা কিউট কচ্ছপ প্রচন্ড ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় ফ্রেডির আসলে কোনো মানুষ বন্ধু নেই তাই সে মনের সব সে এই কচ্ছপ তার সাথেই শেয়ার করে শুধু কচ্ছপ নয় ফ্রেডিডিএ মাঝে মাঝে নিজের সাথেও একা একাই কথা বলে, ফ্রেডির মা বাবা কেও এ বেঁচে নেই ফ্রেডির শুধু একমাত্র আন্টি আছে ফ্রেডি এর এই আন্টি ফ্রেডি কে অনেক ভালো বাসে এবং সব সময় ফ্রেডি এর চাই ফ্রেডি পেশায় একজন ডেন্টিস্ট মানূষ হিসাবে ইনট্রোভার্ট হলেও ডক্টর হিসাবে সে অনেক ভালো তার নিজস্ব একটি ক্লিনিক আছে ফ্রেডিডিএ রেগুলার ক্লিনিকে প্রাকটিস করে এবং পেশেন্ট দেড় সাথে অনেক ভালো ব্যবহার করে পরের দিন ফ্রেড্ডির ফোন একটি মেয়েদের কল আসে এই মেয়েটি জানায় শে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ফ্রেডিডিএর প্রোফাইল দেখে পছন্দ করেছে ফ্রেডিডিএ মেয়েটি সাথে দেখা করতে রাজি হয়ে মেয়েটিও রাজি হয়ে পরের দিন ফ্রেডি আবার ওই ক্যাফেতেই যায়, ফ্রেডি পাঁচ বছর ধরে যত মেয়ের সাথেই দেখা করেছে প্রতিবারই ওই ক্যাফেতেই ঘুরেছে। ফ্রেডিএ কে পাঁচ বছর ধরে রিজেক্ট হতে দেখে ক্যাফের ওয়েটাররাও বিরক্ত, ফ্রেডিডিএ যখন মেয়েটির জন্যে ওয়েট করছিলো তখন কাফের একজন শেফ লুকিয়ে লুকিয়ে ফ্রেডি এর ছবি তুলে নিয়ে কোনো সে এমন তা করে সেটা আমরা পরে জানতে পারবো অনেক্ষন অপেক্ষা করার পর কোনো মেয়ে ফ্রেডি এর সাথে দেখা করতে আসেনা তাই হতাশ হয়ে উঠে পরে বাড়ির হিরে যাওয়ার জন্যে ওই সময়ে পাশের টেবিল এ বসে থাকা কিছু ছেলে মেয়ে ফ্রেডিডি কে নিয়ে হাসা হাসি করে এবং গত রাতে মেয়েটির সাথে ফ্রেড্ডির জা জা হয়েছিল সেগুলো বলতে শুরু করে ফ্রেডিডি বুজতে পারে এরাই গত রাতে তাকে কল করে আঁকে বোকা বানিয়েছিলো সব কিছু বাজার পরেও ফ্রেডি ওদের কোনো কিছু না বলে চুপ চাপ ক্যাফে থেকে বেরিয়ে যায়। এর পর আমরা দেখতে পাই ফ্রেডি তার আন্টি এর সাথে একটা বিয়ের ফাংশন এ গেছে বিয়ে বাড়িতে আসা সুন্দরী মেয়েদের দেখে ফ্রেডির আন্টি ফ্রেডি কে ঐ মেয়েদের সাথে কথা বলতে বলে ফ্রেডি অনেক লাজুক হয়ে সে নিজে থেকেই কারোর সাথে কথা বলতে চায়না, তখন ফ্রেডির আন্টি একা দাঁড়িয়ে থাকা একটা মেয়ে কে দেখিয়ে বলে, মেয়েটি তোমার দিকেই তাকিয়ে আছে, যাও গিয়ে কথা বলো মেয়েটাকে প্রথম বার দেখেই ফ্রেড্ডি তার প্রেমে পরে যায় এবং মেয়েটির সাথে কথা বলার জন্যে এগিয়ে যায় মেয়েটির নাম কায়েনাথ বরাবরের নার্ভাসনেস এর কারণে ফ্রেড্ডি ঠিক ভাবে কথা বলতে পারছিলোনা ফ্রেড্ডি কায়েনাথের সাথে পরিচিত হওয়ার আগেই কায়েনাথ এর হাসবেন্ড রুস্তম সেখানে হলে আসে রুস্তম কায়েনাথের বেপারে অনেক পজেসিভ, সে কায়েনাথের সাথে ফ্রেড্ডি কে দেখে অনেক রেগে যাই অপরিচিত সেলের সাথে কথা বলার করে রুস্তম কায়েনাথ ক আজে বাজে কথা শোনাতে শুরু করে দিয়ে ফ্রেড্ডি রুস্তম কে বোঝানোর চেষ্টা করে যে কায়েনাথের কোনো দশ নেই কিন্তু রুস্তম ফ্রেড্ডির কোনো কথা না শুনে ফ্রেড্ডিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এর পর কায়েনাথ কে জোর কর সেখান থেকে নিয়ে যায় কায়েনাথ কে ফ্রেড্ডির এতটাই ভালো লাহ্গে যে ঘুমের মধ্যেও সে কায়েনাথএর স্বপ্ন দেখে সকাল বেলা ফ্রেডি প্রতিদিনের মতো ক্লিনিক এ যায়, হটাৎ কায়েনাথ সেখানে চলে এই হটাৎ কায়েনাথ এ দেখে ফ্রেডিডিএ ভাবে সে স্বপ্ন দেখছে যখন বুঝতে পারে কায়েনাথ বাস্তবে তার জিনিস এ এসেছে সে চমকে যায়, কায়েনাথ বলে, আমার দাত উঠিয়ে নিতে এসেছি। তার এক ফ্রেন্ড এই ক্লিনিক রেকোমেন্ড করেছে তাই সে এখানে এসেছে কায়েনাথ রুস্তমের বেবহার এর জন্যে ফ্রেড্ডির কাছে ক্ষমা চায়ে কায়েনাথ কে ডেকেছে ফ্রেডি অনেক খসি সে কায়েনাথ কে বায়ুতে না দিয়ে তার ডেন্টাল চেকআপ শুরু করে এর পর কায়েনাথ কে দাঁতের XRAY করিয়ে পরের দিন দাঁত ওঠানোর জন্যে আসতে বলে ক্লিনিক এ ফ্রেড্ডির মা এর ছবি দেখে কায়েনাথ বলে সে ফ্রেড্ডির মা এর একজন ফ্যান, ফ্রেড্ডির মা এর থেকে ইন্সপায়ার্ড হয়ে সে Chelo বাজানো শিখেছে কিন্তু বিয়ের পর বাজানো বন্ধ করে দিয়েছে ফ্রেড্ডি সারাদিন কায়েনাথের কথা ভাবতে থাকে কায়েনাথের সাথে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে সে এমন কি কল্পনায় কায়েনাথের সাথে সংসার করতে শুরু করে দিয়ে যেদিন পর কায়েনাথ ডাঠ ওঠানোর জন্যে আসতে ফ্রেড্ডি কায়েনাথে কে দিয়ে কায়েনাথ অজ্ঞান হওয়ার পর সে কায়েনাথের কাছে গিয়ে আই লাভ ইউ বলে এর পর দাঁত ওঠায় কিছক্ষন পর যখন কায়েনাথের জ্ঞান ফিরে আসে ফ্রেডি কিছু মেডিসিন প্রেস্ক্রাইব, ওরে দিয়ে তবে তার আগে সে জেনে নিয়ে যে কায়েনাথের কোনো জিনিসে এলার্জি আছে কি না এর পর ফ্রেড্ডি কায়েনাথ কে বাসায় রেখে আসতে চায়। কিন্তু কায়েনাথ জানায় তার ফ্রেন্ড তাকে নিতে আসবে, কায়েনাথ চলে যাওয়ার পরে ফ্রেডি কায়েনাথ এর রিপোর্ট থেকে কায়নাথের এড্রেস জেনে নেয়, রাতের বেলা কায়নাথ বাড়িতে ফিরে যাওয়ার পর দেখে তার আগে রুস্তম ফিরে এসেছে, কায়নাথ বাইরে থাকায় রুস্তম অনেক রেগে ছিল মাতাল অবস্থায় সে কায়েনাথের সাথে চিৎকার চেঁচামিচি করে এমন কি প্রচার মার্ ধরে করে এদিকে কায়েনাথ এর এড্রেস নিয়ে ফ্রেড্ডি কায়েনাথের বাড়িরই মনে চলে যায় স বাইরে থেকেই দেখতে পায়ে যে রুস্তম কায়েনাথ কে মার্চে এইটা দেখে ফ্রেড্ডি অনেক হাইপার হয়ে এবং গাড়ি থেকে কায়েনাথ কে বাঁচানোর জন্যে এগিয়ে যায় কিন্তু কিছু একটা ভেবে সে এখন থেকে ফিরে আসে আর চলে যায় রাতে বেলা ফ্রেড্ডির বাক্য স্বপ্ন দেখে একজন বেক্তি তার স্ত্রী কে হত্যা করার পর নিজের মাথায় গুলি করে সুসাইড করে মরছে আর এসব ঘটে একটা ছোট্ট বাচ্চার সামনে লোকটির মাথায় গুলির লাগার পর মাথা থেকে ছিটকে আসা রক্ত বাচ্চা তীর গায়ে এসে পরে বাচ্চা তা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে এটা কোনো স্বপ্ন নয় এটা ফ্রেড্ডির জীবনের একটি সত্য

ফ্রেডির মনে পাকা পাকি ভাবে গেছে যায় ছোট বোয়েসেল রম একটা দৃশ্য দেখার কারণে সে অনেক বেশি Traumatized ছিল ঐদিনের পর থেকে ফ্রেডি নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নিয়েছিল এই কারণেই সে অন্য সবার কাছ থেকে আলাদা পরের দিন

কিন্তু ফ্রেডি অনেক জোর করাতে পার্লের পাশে একটাপার্কে দেখা করতে রাজি হয়ে, পার্কে যাওয়ার পর ফ্রেডি দেখে কায়েনাথের মুখে আঘাত এর চিহ্ন, ফ্রেডি এই ব্যাপারে জিজ্ঞেস করলে, কায়েনাথ কেঁদে ফেলে ফ্রেডি কায়নাথ কে স্বাভাবিক করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে রুস্তম কেন তাকে মেরেছে কায়েনাথ বলে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি এটা সে পছন্দ করেনা। রুস্তম কিকরে জানতে চাইলে কায়েনাথ বলে রুস্তমের একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের তাঁর নাম শুনে ফ্রেডি বলে, আমি ওই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার, কিন্তু এখন থেকে ওই রেস্টুরেন্ট থেকে কোনো কিছুই অর্ডার করবোনা

যেহেতু কিন্তু কায়েনাথের সাথে তার হাসবেন্ড এর রিলেশনশিপ ভালোনা, তাই কায়েনাথের জীবনে ফ্রেডির আসার একটা চান্স আছে, এটা ভেবেই ফ্রেডি কায়েনাথের জন্যে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেই। ফ্রেডি প্রচুর শপিং করে নতুন হেয়ারস্টাইল নিয়ে লুক চেঞ্জ করে, পা থেকে মাথা পর্যন্ত নতুন গেটাপ এ নিজেকে সাজিয়ে নেয়, এর পর সে রাতের বেলায় কায়েনাথের বাড়িরই সামনে যায় ওই সময় রুস্তম বাড়ি থেকে বেরিয়ে জগিং করার জন্যে যায়। ফ্রেডি কায়েনাথ কে কে করে একবার দেখা করার জন্যে বলে, কায়েতনাথ প্রথমে রাজি না হলেও ফ্রেড্ডি বারবার ইনসিস্ট করাতে, সে দেখা করাতে রাজি হয়ে যায়. পরের দিনওরা একটা কাফে তে দেখা করে ফ্রেডি কায়েনাথ কে এই গিফট করে এর পর ওদের মধ্যে রেগুলার কথা বার্তা চলত থাকে ধীরে ধীরে ওরা একে ওপরের ক্লোস হতে থাকে ফ্রেডি সিদ্ধান্ত নিয়ে যে সে কায়েনাথ কেই বিয়ে করবে ফ্রেডি তার আন্টি কেও কায়েনাথের বেপারে জানিয়ে দিয়ে ওরা দুজন চ্যাটিং, ফোন কলের পাশা পাশি রেগুলার দেখা করতে থাকে ফ্রেডি কায়েনাথ কে জিগেশ করে কোনো তুমি রুস্তম ক ছেড়ে দাওনা কায়েনাথ বলে আমি ওকে ছাড়লেও ও আমাকএ প্রাণে মেরে ফেলবে একদিনওরা দুজনে একটা থিয়েটারে মুভি দেখতে যায়, মুভি দেখার সময় হটাৎওরা এক ওপরের অনেক কাছা কাছি চলে আসে এরপর কায়েনাথের মনে হয়

কায়নাথের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখে কায়নাথের পেটে নতুন আঘাতের চিহ্ন ফ্রেডি বুজতে পারে রুস্তম আবার কায়নাথের গায়ে হাত তুলেছে ফ্রেডি কে দেখা মাত্র কায়নাথ তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে কিছুটা শান্ত হওয়ার পর ফ্রেডি কায়নাথ কে বিয়ের জন্যে প্রপোস করে কায়েনাথ বলে আমি বিবাহিত আমি যদি সিঙ্গেল হতাম তাহে এটা সম্ভব হতো কায়েনাথ কাঁদতে কাঁদতে বলে আমি জানিনা আমি কি ভাবে এই সিচুয়েশন থেকে মুক্তি পাবো ফ্রেডি কায়েনাথ কে সান্তনা দেয়ার চেষ্টা করে বাসায় ফিরে ফ্রেডি সুদু কায়েনাথের কথা গুলোর গুলোই ভাবতে থাকে অনেক চিন্তা ভাবনার পর ফ্রেডি একটা সলুশন খুঁজে পায়ে ওই বেপারে কথা বলার জন্যে কায়েনাথ কে পার্কে দেখা করতে বলে ফ্রেডি কায়েনাথ কে বলে যে আমরা যদি এক হতে চাই তাহলে রুস্তম কে হত্যা করতে হবে ফ্রেডির কথা শুনে কায়েনাথ অবাক হয়ে বলে এটা করা মোটেও ঠিক হবেনা ফ্রেডি বলে তাকে কিছুই করতে হবেনা হ্যাঁ করার আমি ই করবো প্রথমে রাজি না হলেও আর কোনো উপায়ে না থাকায় শেষ পর্যন্ত সে ফ্রেডি কায়েনাথ কে বলে এক সপ্তাহ তারা কোনো রকম যোগাযোগ করলেন না সব কিছু ঠিক হয়ে গেলে তারপর যোগাযোগ করবে এর পর ফ্রেডি রুস্তমের ওপর নজর রাখতে শুরু করে সে খেয়াল করে রুস্তম প্রতি রাতে জগিং করতে বের হয় আর রুস্তম যেই সময় জগিং করে সেই সময়ে পুরো রাস্তা ফাঁকা থাকে শুধুমাত্র একজন ভিকারী রাস্তার পশে থাকে তবে সে নয় মাতাল অবস্থায় পরে থাকে এই রাস্তায় রুস্তম কে মেরে ফেলা ফ্রেডির জন্যে সহজ দু দিন ফলো করার পর ফ্রেডি একটা পিস্তল দিয়ে রুস্তম কে হত্যা করার জন্যে বেরোয়, কিন্তু পিস্তল দিয়ে গুলি করার পরিবর্তে, সে রুস্তমের ওপর গাড়ি চাপিয়ে দেয়, রুস্তম রাস্তায় পরে ছটফট করতে থাকে এবং হাত বাড়িয়ে হেল্প চাইতে শুরু করে আর এইটা দেখে ফ্রেডি আবার গাড়ি ব্যাক আরোও একবার রুস্তম কে চাপা দেয় সেখানেই রুস্তম মারা যায় হম hello বন্ধু হ্যাঁ রাকেশ বলো কি করছো এইতো বসে আছি তুমি কি করছো এইতো গো আমিও বসে আছি নিয়ে বলো তোমার খবর ওই চলে যাচ্ছে কোনো রকমে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমার শরীর ঠিক আছে হম আপাতত ঠিক আছে ওই অসুস্থ হয়ে গিয়েছিল সামনে কিছুদিন ও কি হয়েছিল তোমার এই weather খারাপ এইদিকে হচ্ছে জ্বর হয়ে গিয়েছিল সর্দি কাশি তাই নাকি তো তুমি সব ভালো তোমার? হ্যাঁ আমার সব ভালো আর কি মোটামুটি চলছে সব better আরকি বুঝলা নিয়ে তোমার বাড়ির সব ভালো আছে কাকু কাকিমা রা হম হম হম বাড়ির সব ভালো আছে তোমার বাড়ির হ্যাঁ আমার বাড়ি ভালো আছে but বাবার একটু আরকি শরীরটা খারাপ ও আচ্ছা আচ্ছা বলছিলাম তোমাকে phone করেছিলাম যে আমার আধার card নিয়ে একটু সমস্যা হচ্ছে তো তুমি যদি জানো তো সেজন্য আরকি ফোন করছিলাম আধার card নিয়ে problem হচ্ছে বলতে কি রকম problem হচ্ছে কি আধার card এ কিছু সংশোধন করতে হবে এই address আর এই date of birth টা একটু ভুল আছে তো এটা কোথায় সংশোধন করা যায় তোমার কি জানা আছে? এই সংশোধন বলতে মানে তোমার কি আর নামের কোনো সংশোধন না অন্য কোন ব্যাপার ওই যে ওই হচ্ছে বয়স মানে date of birth আর হচ্ছে address এর একটু গন্ডগোল হয়ে গেছে গ্রামের নামটা একটু ভুল আছে গ্রামের spelling তো সেটা ঠিক করব ভাবছি ও আমার just আহ আমিও করেছি কদিন আগেই তোমার আর নামের আমার একটা spelling ভুল ছিল তো সেটা আরকি সংশোধন করার জন্য আমি গেছিলাম তোমার ওই গ্রাম side হ্যাঁ ওটা ধরো তো

তোমার সরকারি দপ্তর বলতে block বলতে তোমার জানা আছে তো block তো তোমার কি করে যেকোনো দোকান মানে যারা computer online এর দোকান আছে হ্যাঁ তো সেখান থেকে তোমার block এর permission নিতে হয় তো যদি block এর permission পেয়ে যাই তাহলে আধার card এর জন্য permission যেটা চাই যদি সেটা পেয়ে যাই তারপরে কিন্তু তারা আধার card গুলো সংশোধন করতে লাগে এবার কিন্তু তোমার আহ সেটা শুধু আহ block থেকে ধরো যে কোনো দোকানে নিতে পারে আমাদের এদিকে অনেকদিন আগেই তোমার চালু করেছিল তো সেখানে অনেক মানুষই করেছে তখন আমি ততটা লক্ষ্য করিনি আর কাজে একটু ব্যস্ত ছিলাম তো সেই হিসেবে তখন ধরো করা হয় নি হ্যাঁ তো আমি কিছুদিন আগে তোমার আহ এই মুর্শিদাবাদ তো চেনো মোরগ্রামে গেছিলাম নিয়ে তোমার ওখান থেকে আমি করে নিয়ে এসছি আচ্ছা তো ওখান থেকে করে নিয়ে এসছো তো তোমার আহ কত কি খরচ পড়েছে ওখানে? তোমার খরচ পড়েছে বলতে কি বলো তো এখানে আমি যতটুকু দেখতে পারছি যে যেমন পারছে তত তা নিচ্ছে বুঝলে তো কেউ নিচ্ছে পঞ্চাশ কেউ নিচ্ছে একশো কেউ নিচ্ছে দেড়শো তোমার এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো হচ্ছে যেটা দেখলাম যে আমাদের এখানে যখন হচ্ছিলো তখন নাকি শুনলাম যে পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো মানে তোমার আসছিলো তারপরে ঠিক করে নিয়ে পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো আমি যেখানে ঠিক করলাম সেখানে একশো টাকা করে নিচ্ছে তারপরে তোমার ঠিক করে দিচ্ছে এরকম একটা ব্যাপার ও মানে যার কাছে যেরকম সুযোগ পাচ্ছে সেইভাবে নিচ্ছে সেটাই সেটাই এবার দেখো তোমাদের ঐদিকটাতে যদি হয় তাহলে কত টাকা নেই আহ খোঁজ খবর নাও ভালো করে আর আধার card টা বুঝতেই পারছো এখন কতটা একটা গুরুত্বপূর্ণ আহ বিষয় বা গুরুত্বপূর্ণ জিনিস বলো

আমি দেখি এইদিকে যদি আহ BDO office এ যাই block এ যাই দেখি যদি এখানে হয় বা bank এও তো হয় মনে হয় এই সব আহ কাজ গুলো bank এ হয় বলতে আধার card এর বিষয়েটা নাম ঠিক সংশোধন করার জিনিসটা bank এ বলতে পারলাম না তো তোমার আমার ধরো finger print টা match করছিলো না ঠিক আছে তো তার জন্য আমি তোমার আমি ওইটা নৈহাটি state bank এ প্রায় অনেকদিন পরে আমি line দিয়ে দিয়ে দিয়ে তারপরে আমার finger print আর retina যেটা বলে চোখের scanner তো সেটা করিয়ে এসছি আমি বুঝলা ও আচ্ছা তো সেখানে আহ সেখানেও কি পয়সা নিচ্ছিল হ্যাঁ সেখানে নিয়ে ছিল আড়াইশো টাকা করে মতো ও তবে তো অনেক খরচা পরে গেলো সেটাই এবার তোমার দেখো তোমার কি মানে finger print সব match করে এরকম সব ঠিক আছে তোমার?

তো যদি match না করে এবার সেটা test করে দেখতে হবে যদি না হয় তাহলে তো সেটাও ঠিক করাতে হবে আমি ধরো যেভাবে করেছিলাম তোমার first time ই সংশোধনটা আমি পুরো clear করেছিলাম তারপরে তোমার যে finger print চোখের আহ scanner বা scanning তো সেই জিনিসটা তারপরে আমি নৈহাটি তে গিয়ে আমার নতুন করে আধার card বেরিয়েছিলো বুঝলে তো সে হিসাবে দেখো তোমারটা আধার card ধরো আহ যেটা বলছি যে finger print matching এর ব্যাপার সেটা জিনিস তুমি যদি আমার ধরো তো ছোট তোমার state bank এর শাখা গুলো তে আমার account আছে তো সেই গুলোতে ধরো আহ account যদি না নিয়ে যাও আধার card নিয়ে গেলেও টাকা ওঠে তো তোমার আহ সেখানে তোমার আহ finger print আমার match করতো না তো তার জন্য আমার অনেক problem create হচ্ছিলো কেননা সব সময় account তোমার যদি বা না পাই তো আধার card থেকেও হয়ে যায়

আচ্ছা তো এই যে এখানে আহ আমার তো অনেকদিনের আহ ছবি যখন camp বসেছিল ওদের আহ প্রথম প্রথম যখন হয়েছিল তো তখন তো করেছিলাম এইবার তখন তো সেই ছোট বেলাকার ছবি বা ছবিটা ঠিকঠাক মত আসেওনি হ্যাঁ তো এখন যদি ছবি আমি change করতে চাই তাহলে কি change করা যেতে পারে? দেখো ছবি change বলতে হ্যাঁ করা কেন যাবে না করা তো যাবে কারণ বাচ্চা ছবি তো তোমার আহ সব জায়গা তুমি যখন একটু বড়ো হয়ে যাও বা তোমার ধরো আহ আট নয় বছর এর একটা ছবি আছে হ্যাঁ তো সেটা তো তোমার পুরো live যাবে না বা তোমার কেওই টাকা দেবে না তখন যতই হোক তো তুমি যখন আহ ছবিটা change করবে তো যতটুকু শুনেছি তুমি যে bank এর তোমার account তো তোমার সেখান থেকে ধরো

ও আচ্ছা আচ্ছা তাহলে upload যদি করা যাই মানে নতুন ছবি যদি আহ ই করানো যাই আরকি নতুন ভাবে দেওয়া যাই তাহলে তো ভালোই হলো

সেটাই সেটাই তুমি করে নিতে পারো আর কি বলোতো তোমাদের ওই দিকটা একটু খোঁজ লাগাও যদি হচ্ছে ভালো কথা আর না হলে তখন আমাদের এই দিকে এসে শুনেছি যে এখনো পর্যন্ত হচ্ছে তাহলে নাহলে একদিন আমাদের বাড়িতে অনেকদিন ধরে আসোনি তো না হলে একদিন এসে তুমি আহ ঘুরে যাও কি বলো? হম হম হম আহ এটা ভালো কথা বলেছো আমি এদিকে দেখি খোঁজ খবর নিয়ে দেখি আহ যদি এই দিকে না হয় তাহলে আহ তোমার ওইদিকেই যাবো আর তোমার যদি চেনা জানা থাকে তাহলে তো আরও ভালো হয় ও হ্যাঁ সেটা তো বটেই কারণ চেনার আছে তারজন্য না এবার ধরো আহ তুমি যেখানে আধার card টা সংশোধন করবে তো সেখানে তোমার নাম লেখাতে হবে হ্যাঁ তারপরে আহ অনেক ব্যাপার আছে line দিতে হবে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো একটু ধরো আহ দেখে নিতে হবে নাম লেখানোর ব্যাপারটা সেটা আমি লিখিয়ে নাহলে রেখে দেবো বা phone করে দেবো নিয়ে তোমার নামটা আমি লিখিয়ে দিবো কিন্তু মানে এসে এবার করে নিতে হবে তোমাকে বুঝলে আচ্ছা আচ্ছা আচ্ছা তো সে না হয় করে নেবো ঠিক আছে তো এটা আহ আহ offline ছাড়া কি online এ আহ পক্ষে সম্ভব নয় এটা কি online এ করা যায় না? online এ বলতে হচ্ছে তুমি এক জায়গায় আছো আর এখান থেকে করে নেবে এরকম একটা বিষয় বলতে চাইছো তাই তো?

দেখা গেলো government এর কোনো site আহ আছে বা আধারের কোনো site আছে তো সেখানে যদি আমি উম আমার আহ address বলো বা আহ date of birth বলো এগুলো যদি আমি সংশোধন করতে চাই তো সেই ক্ষেত্রে কি ওগুলো change করা যায় না? তো কি বলো তো আমার এরকম কোনো আহ idea নেই বা জানা নেই যে হয় না হয় না but যত সম্ভব তোমার হয় না ঠিক আছে কারণ আহ এই এতটুকুতেই বুঝতে পারা যাচ্ছিল যে তোমার অনেক দূর দুরান্ত লোক থেকে যখন আমাদের গ্রামে হচ্ছিল আমাদের ওইখানে তো তোমার আহ সেখানে

তো সবারই তো একদিনে সম্ভব না তো তোমার হয় তো দুশো জনের মত হতো সারাদিনে তো চারশো মানুষ ঘুরে যেত আবার তারপরের দিন এসে line দিতো মানে এরকম একটা ব্যাপার চলছিল market এ বুঝলে

আচ্ছা আচ্ছা তো তাহলে তো দেখি আমি এদিকে খোঁজ খবর নিয়ে দেখি হ্যাঁ এই দিকে যদি আমি পেয়ে গেলাম তাহলে ভালো আর যদি না পাই তাহলে তোমার ওইদিকে যেতে হবে আর তোমাকে বলে রাখবো তুমি নাম টাম গুলো একটু লিখিয়ে ঠিকিয়ে রাখবে কত number এ পড়বে বা কবে পাবো এই জিনিস গুলো একটু তাহলে আমার help করেও দিয়ো সেটাই সেটা তার আগে একটা কাজ করবে তোমাদের ওখানটা তে ভালো ভাবে তুমি শুধু হয়তো block টা গেলে বা সেখানে তুমি আহ দেখলে তো তারপরে আর মানে সেরকম ভাবে তুমি করলে না হ্যাঁ মানে জানতে চাইলে না তো সেই জিনিসটা করো না কারণ কি বলো তো তোমার বাড়ি থেকে আমার বাড়ি টা তো প্রায় অনেক টা দূরে এবার বেড়াতে আসবে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু তোমার যদি কাজের মধ্যে থাকে বা কোনো একটা যদি কারণ থাকে তো সেই দিক থেকে তোমাদের ওদিকটাতে ভালো ভাবে একটু খোঁজটা লাগাও যদি সেখানে পেয়ে যাও নাহলে সেখানেই করে নেবে কারণ কি বলো তো তোমার অনেক টা long route হয়ে যাচ্ছে খরচার ব্যাপার আছে আবার এইখানে এসে খরচা করবে তো এই যে time waste এর ব্যাপার টাও আছে তো সেইদিক থেকে তোমার ধরো আহ better হবে তারপরে না হলে একদিন বেড়াতে আসলে সেটা আলাদা ব্যাপার বুঝলে হম হম হম উম সেটা তো করবো খোঁজ খবর নিয়ে দেখবো আর শুনছিলাম ওই উম আমাদের তোমাদের ওইদিকে হচ্ছে কি না আমাদের এইদিকেও ওই আহ সরকারের camp বসছিলো তো সেগুলো তে নাকি হচ্ছিলো তো আমি আবার খোঁজ খবর পাই নি দিয়ে হয়ে টয়ে গেছিল দিয়ে তারপরে আমি বন্ধুদের মাধ্যমে খোঁজ খবর পাই যে সরকারি camp এ এই সমস্ত কাজ গুলো হচ্ছে মানে সমস্ত জায়গা জমির দলিল পত্র থেকে শুরু করে আঁধারের card স্বাস্থ্য সাথী হম এ সমস্ত কাজগুলো হচ্ছিল তো আমি আবার খোঁজ পায়নি দেখি আবার পরে আবার কবে হচ্ছে আহ আমি যদি পায় তাহলে সেখানে হয়তো যদি করা যায় ঠিক ঠাক তাহলে মনে হয় ভালো হবে

হম হম হম হম হম সেই type এর কিছু একটা হচ্ছিলো camp সরকারের হ্যাঁ তো ওখানে তো তোমার সব কিছু প্রায় অনেক কাজ হচ্ছিল তোমার দলিল ঠিক করা record করা তারপরে তোমার record থেকে টাকা পাওয়া তারপরে তোমার ওই কি কি সব আহ

যে সেখানে এবার আধার card টা সংশোধন হচ্ছিলো বলে আমার ততটা জানা নেই হ্যাঁ কিন্তু মানে তখনও চলছিল আধার card এর বিষয় টা মানে সে দোকানটা তে এবং সেখান থেকে আহ মানে কোনো একটা যে school এর মাঝে হচ্ছিলো free তে বা কোনো একটা টাকা পয়সা লাগবে না তো সেরকম বিষয় আমি শুনিনি নি ঠিক আছে তো আর আবারও হতে পারে যে অনেক বার তো ক দিন পর ক দিন পরে বুঝছিলো তো এখন তো অনেক দিন ধরে বসেনি তো যদি বসে তো আলাদা ব্যাপার তোমাদের ওইদিকে যদি বসে আধার card টা ঠিক হয়ে যাই তো তোমাদেরও করে নেওয়া হবে কি বলো? হম হম হম একদম ঠিক আছে দেখি যদি হয় তো এদিকে করে নেবো নাহলে তোমার ওখানেই যাবো আর আমি এইদিকে খোঁজ খবরে নিয়ে দেখি হয়ে গেলে খুবই ভালো হম সেইটাই সেইটা হয়ে গেলে তো কোনো problem হবে না এক দিক থেকে তোমার আর ভালো হবে কেন বলো তো আধার card টা এখন এতোটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখন প্রত্যেকটা মানুষের জন্য আধার card লাগবে তুমি bank এর জন্য যাও বা তুমি driving licence এর জন্য যাও বা যেকোনো বিষয়ে তুমি যাও তো আধার card টা must মানে লাগবে এমন একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে আজকে অনেক কথা হলো পরে আবার phone করবো হম আচ্ছা বেশ তাহলে চলো রাখি আর সাবধানে থেকো আসো তাহলে একদিন বেড়াতে ঠিক আছে ঠিক আছে bye